এটি একটি টুরিস্ট স্পট এখানে আমরা গেট দেখতে পাচ্ছি।

সাইডে আমরা আরও একটি নতুন বিল্ডিং দেখতে পাচ্ছি যেটি এখনও তৈরি হয়নি।

মালিকটি টোটোর চাবি তার হাতে তুলে দিচ্ছে।

বস্ত্রবিতরণ হবে এই ছবিটি থেকে যেটা বোঝা গেল।

আমরা এখানে একটি বাইক দাঁড় করানো দেখতে পাচ্ছি এবং কিছু মেনু লিস্ট দেখতে পাচ্ছি।

যেখানে অনেক লোকজন রয়েছে এখানে কিছু চেয়ার টেবিল দেখা যাচ্ছে।